এখানে একটা শপিং মল দেখতে পাচ্ছিএখানে এখানে কত রকমের শাড়ি চুড়িদার লেহেঙ্গা গ্রাউন্ড আরো সব শপিং মল মানে সবই জিনিসটাই নিশ্চয় থাকবে ।